একটি জলাশয় দেখতে পাচ্ছি। জলাশয়ের ওপরে সূর্যের রশ্মিটা পড়েছে হালকা করে।

পরপর রয়েছে পরপর করে ঘর।

এই ছবিটিতে একটি দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে ন্যায্য মূল্যের ঔষুধের দোকান।

এটি একটি শপিং মল শপিং মলের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা থাকে যেরকম আমরা এইখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে শ্যাম্পু ।

এটি একটি পার্ক পার্কের ওপরে বাচ্চারা--

এইখানে দেখা যাচ্ছে কতগুলি মহিলা ভিড় করে লাইন করে দাঁড়িয়ে রয়েছে।

এটি একটি প্লাটফর্ম । প্লাটফর্মের ওপর সেরকম--

খোলা রয়েছে এইখানে এএ চারিদিকে ঘাস ভর্তি হয়ে গেছে।

এখানে একটি বাগান দেখতে পাচ্ছি বাগানের মধ্যে অনেক ধরনের গাছ রয়েছে। বড় বড় মোটা মোটা গাছ।

হাতের কাজ করছে তারা উম কিছু হয়তো বানাচ্ছে পেপার দিয়ে প্যাকিঙ করে। অনেক কিছু জিনিস তাদের বেঞ্চের ওপর রাখা রয়েছে।

এয়ারপোর্ট -এরই কোনো জায়গা হবে তারা একটি ফাঁকা রাস্তাটা দিয়ে--

সামনে একটি হরিণ দেখতে পাচ্ছি যে কিনা পাতা খাচ্ছে এবং পুরো জায়গাটিকে নেট দিয়ে ঘেরা রয়েছে।

এটি একটি বাড়ি। বাড়ির সামনে একটি গার্ডেনের মতো করা রয়েছে চারিদিকটি বেড়া দিয়ে ঘেরা।

লাইব্রেরি এর থেকে সবাই বই নিয়ে যায় এবং পড়া হয়ে গেলে আবার লাইব্রেরি তেই রিটার্ন করে দিয়ে যায়।

ছবিটিতে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি যে বিল্ডিংটি হালকা হলুদ রংয়ের।

এটি হলো শ্রী শ্রী আদ্যশক্তির মহামায়া বেলতলা কালী মন্দির।

এই দোকানে পেপসি কোকা কোলা ঠান্ডা সরবত সমস্ত কিছু পাওয়া যায় এছাড়া স্ন্যাক --

নাসপাতি বেদানা কমলালেবু তরমুজ ফুট্রি --